একদম একদম একদম, একদম একদম, একদম. এই এই বিষয়গুলো ধরো মানুষ তো মজা করছে, আনন্দ উপভোগ করছে তো এটাই হচ্ছে actually তুলে ধরার

তো অবশ্যই আমি তোমার কাছেও শুনবো যে তুমি entertainment টাকে কিভাবে দেখছো বা অ্যাঁ কিরকম ভাবে তুমি

আমি অ্যাঁ তোমার তোমার কথা উম শুনলাম, আমি সেটা শুনে আমি এটা বলতে চাই দেখবে আমাদের কাছে বিনোদন বলো কিংবা মনোরঞ্জন বলো এইগুলো এমন একটা জিনিস না দেখবে মানুষ সারাদিন অ্যাঁ সারাদিনে তার অ্যাঁ মানে কাজ বল মানে

একদম যে কাছের সাথেই সে যুক্ত থাকুক না কেন সেটা যে ধরনের কাজই হোক তার মধ্যে একটা মানসিক চাপ ফেলে সে সেই সারাদিন এই কাজের থেকে

গান শোনা কিংবা একটা cinema দেখা কিংবা অ্যাঁ গল্প~ বই পড়া কিংবা সামান্য কোনো বাদ্যযন্ত্র বাজানো বলো সেগুলো যেকোনো ধরনের জিনিস হতে পারে অ্যাঁ সেইক্ষেত্রে অনেক কিছু হতে পারে যেমন সঙ্গীত বলো অ্যাঁ মানে গল্প ধর~ বলারও একটা দেখবে একটা মনোরঞ্জনের ভেও মধ্যে পরে. কেউ গল্প পড়তে ভালো পারে, কেউ গল্প বলতে ভালো পারে, জিনিসগুলো কী বলতো মানুষকে আ~ আসলেতো মানুষকে আনন্দ প্রদান করাটাই তো

তুমি এখান থেকে এই যে একটা ভালো মাধ্যম, তুমি ভালো কিছু করছ, সেটার মধ্যে বিনোনো~ বিনোদন বা মনোরঞ্জন কে খুঁজে পেয়েছো দেখো এটা কিন্তু তোমাকে একটা অন্য জায়গার একটা তোমার professional skill develop এ কিন্তু সহায়তা করছে.

শুধুমাত্র হচ্ছে বিনোদনটা আমাদের মজা, হাসি, ঠাট্টার ব্যাপার তা কিন্তু নয়. মানে এটাও বোঝার রয়েছে.

আমাদের মানে ঠিক দিতে থাকে এবং সেটার জন্য যাতে আমাদের, আমাদের উম মানে কোন উম কোনোরকম খম~ মানে বাজে কিছু প্রভাব না পড়ে সেটার দিকেও আমাদের উম মানে মনোযোগ দিতে হয় যে শুধু মাত্র phone এর মধ্যে অ্যাঁ Facebook, Whatsapp কিংবা Instagram কিংবা Twitter এইগুলো use করে নিজেদেরকে ভালো রাখা কিংবা নি এর মধ্যে নি entertainment ব্যাপারগুলো খোঁজা আমার মনে হয় না এইগুলোর থেকে ভালো তুমি সেই অবসর সময়টা একটা গল্পের বই পড়ে নিলে কিংবা আমাদের অ্যাঁ সুন্দর গা~ কত সুন্দর সুন্দর রবীন্দ্র সংগীত বল

বলার যে দেখো আমাদের সব থেকে বড় কথা যে রুচি বা পরিবর্তন বা যেটা আমরা অভ্যেস করে ফেলেছি এই মাধ্যমটাকে change করতে হবে এবং আমাদের বিনোদনের বিষয় যেগুলো সেগুলোর মধ্যে আমাদের বিনোদনের রস খুঁজতে হবে.

কোন জায়গাটা আমার নিজের skill develop হবে, কোন জায়গাটা আমি ধরতে পারলে বা আমি select করতে পারলে আমার অ্যাঁ professional way তে কাজ করবে এবং আমি নিজেকে develop করতে পারব. just not মানে এখানে যা~ অনেকে বলে যে entertainment শুধু entertainment বলেনা তোর জীবন আমাদের উম জীবনটা আমরা অনেকের কাছে শুনেছি যে entertainment এই ভরে গেছে. মানে সেই ব্যক্তিটা সারাদিন যদি বিনোদনের সাথেই যুক্ত এরকম তুই কিছু পাগল মানুষও আমরা দেখেছি. তুমি দেখবে কিছু কিছু মানুষ আছে সারাদিন বিভিন্ন instrumental গান বাজনা মানে একদম ডুবে থাকে.

আ~ আমি এই ক্ষেত্রে তোমায় বলতে চাই দেখবে অ্যাঁ এই যে মনোরঞ্জনের জন্য গান উম শোনা কিংবা একটা তুমি ধরো গল্পের বই পড়লে কিংবা অ্যাঁ তোমার knowledge টা বারানোর জন্য তোমার অ্যাঁ এর জন্য তুমি কোন একটা প~ পড়ার বই পড়লে তোমা~ তোমার যেটা ভালো লাগে সেটা পড়লে, সেটার ক্ষেত্রে কি হয় বলোতো তোমার জ্ঞান বৃদ্ধি হবে কিন্তু তুমি একটা Facebook এ একটা video দেখে কিংবা একটা তুমি অ্যাঁ Instagram এর একটা কয়েক

এখানে একটা interesting ব্যাপার আছে যেটা আমার মনের মত কৌতুহল সৃষ্টি করছে

গান, গান ব্যাপারটা বার বার পাচ্ছি তো তাহলে কোন type এর গান সেটা অবশ্যই তুমি বলেছ অ্যাঁ তুমি spiritual গানও শুনতে ভালোবাসো আর অ্যাঁ

ভালো আছি, তুমি কেমন আছো?

তো দু দিনের ছুটি আছে তো কোথায় যাবো? হ্যাঁ এইতো সামনে holiday যেহেতু আছে ছুটি পেয়েই যাবো ওর মধ্যে তো শনিবার holiday পেয়ে গেলাম রবিবার তো ছুটি আছেই দুই দিন ছুটি আছে যখন চলো যাওয়া যাক কোথাও ঘুরে আসা যাক হ্যাঁ ঘুরতে তো যাবো কিন্তু এই দু দিনের মধ্যে কোথাই গেলে ভালো হয় তো বলো তোমাদের আশপাশে কোনো জায়গা রয়েছে, কাছাকাছি যাওয়া যাবে? শীতও পড়েছে ঠান্ডার সময় আর কোথায় যাবো চলো দীঘা পুরি বা চলো কোথাও ঘুরে আসা যাক বাহ দীঘা, পুরি? তালে তো ভালোই হয় বাড়ির কাছে সমুদ্র সৈকত ভালোই লাগবে যেতে দেখো আমরা তো বাঙালি আমরা কোথায় যাবো আমাদের ওই ছুটি পড়লেই মনে হয় যেন দীঘাই ঘুরে আসা যাক বাঙালির কাছে দীঘার একটা আলাদা মর্যাদাই রয়েছে হ্যাঁ সেটাই চলো নতুন নতুন তোমার train চালু হয়েছে নালে তো তোমার তো ওখানে bus পেয়ে যাবে তুমি ওখান থেকে bus পেয়ে যাবে আমি এখান থেকে train পেয়ে যাবো তা আমি তো ভাবছি এখান থেকে হাওড়া যাবো হাওড়া থেকে কী কী train যাই? আগে তোমার তো বিকেল বেলা দুরন্ত যে~যেত এখন তো দুরন্ত বন্ধ হয়ে গেছে তো একটা কাজ করো তুমি ওখান থেকে express পেয়ে যাবে নাহলে তুমি ওখান থেকে local train তো অনেক হয়ে গেছে, দীঘা local, তুমি ওখান থেকে পাসপুরে চলে আসো পাসপুরা থেকে দীঘা চলে যাবে তো এমনই হাওড়া থেকে কতক্ষন লাগে মোটামটি তাও? দেখো হাওড়া তো খুবই সামনে কিন্তু যেহেতু একটা বড়ো junction তো হাওড়া থেকে পাসপুরা আসতেই তোমার লেগে যাবে কম করে হলেও দু ঘন্টা আর পাসপুরা থেকে আবার?

total চার ঘন্টা আর যদি direct train পাওয়া যাই তাহলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে নিশ্চয় যাওয়া যাবে হ্যাঁ তুমি যদি express পেয়ে যাও তাহলে তো ওটা কম সময়ে চলে আসবে হ্যাঁ express এ আবার যাওয়া যাবে কিনা এমনি সাধারণ ticket দিয়ে সেটাও আবার কথা রয়েছে না তুমি হাওড়া তে express এর ticket করে নিতে পারবে এখন তো ticket available হ্যাঁ ticket available রয়েছে আর যাওয়া যেহেতু সুবিধা তো চলো যাই একবার ঘুরেই আসি, এমনি চেনা জানা কিছু রয়েছে, hotel টোটেল? চেনা জানা আছে সেগুলো ওখানে book করে নিতেই পারবে আগের দিন ওখানে hotel এ book করে চলে যাবো দীঘা তে একদিন থাকবো ওখানে থেকে ওখানকার, পার্শ্ববর্তী কয়েকটা জায়গা ঘোরার আছে ওখান থেকে তাজপুর চলে যাবো উম বাহ তা hotel এমনি যদি hotel পাওয়া যাই, চেনা জানা hotel থাকলে বোলো তাহলে আগের থেকেই না হয় book করে নেবো হ্যাঁ আগে থেকে book করাই ভালো নাহলে তোমার ওখানে গিয়ে book করলে ওখানে খরচা বেশি তাই?

hotel book করলাম, ওখানে সকালে গিয়ে থাকলাম পুরো দিনটা ওখানে hotel ভাড়া pay করলাম ওই দিন ঘুরে পরের দিন back করলাম

উম বাহ ব্যাপারটা ভালোই রয়েছে আবার একটু চানও করা যাবে সেখানে সমুদ্রের মধ্যে হ্যাঁ দীঘা যাবো স্নান না করলে হয়, ওখানে দীঘা যাওয়া মানে ওখানে দীঘায় ঘুরবো ওখানকার ঝাউবন, ওখানকার কাকড়া লাল কাকড়া, কত সুন্দর বাবা খাওয়ারও তো অনেক রকম ব্যবস্থা রয়েছে তাহলে হ্যাঁ দীঘায় যাওয়া মানে তো মাছ তো আছেই recipe ইর প্রথম হচ্ছে মাছ ওখানকার সামুদ্রিক মাছ দোকানে তুমি যাবে দোকানে শুধু চারদিকে মাছ ভাজা পেয়ে যাবে এবং তুমি যেই মাছটা চাইবে,

হ্যাঁ সমুদ্র যেহেতু সামনে এবং তোমার তো ওখানে থাকবেই যারা মাছ ধরে ওরা তোমাকে মাছ এনে দেবে তোমার ইচ্ছে মতো পছন্দ মতো ওখানে মাছ পেয়ে যাবে এমনই কী কী মাছ fry হয়, fry ই তো হয় নিশ্চয়?

সৈকতেই কী হয় আমরা আগে যখন যে আহ যেতাম ওখানে কী করতাম, কাকড়া চুরো ধর~ধরতাম ওখানে গর্ত করতাম কাকড়া ধরতাম, ওই কাকড়া কিন্তু খাওয়া যাই না just মজা করতাম বাহ সমুদ্র সৈকতে এমনিতেই গর্ত করলে কাকড়া চলে আসে? না গর্ত করলে হয় না ওদের যে বাসা থাকে কাকড়া গুলো ঘুরে বেড়াই যখনই মানুষের আওয়াজ পাই ওরা তোমার গর্তে ঢুকে যাই সেইগুলা আমরা just ওদের গর্ত গুলো মানুষের যেহেতু তো ওরা হাত দিয়ে, খুঁড়ে খুঁড়ে ওগুলো বের করি just ম~মজা করি এখানে এর জন্য ওদের হয়তো অনেক ক্ষতি হয় কিন্তু আমরা তো আনন্দের জন্য ওগুলো করি হম আর এখানে তো পুকুরও নেই নদীও নেই কিছুই নেই আশপাশে আমাদের এখানে তো ওইখানে যেহেতু রয়েছে এই ব্যাবস্থাটা একটু সমুদ্র সৈকতটা ঘোরাও যাবে, শুনেছি নাকী আবার পাশে নদীর মোহনাও রয়েছে, নদীর মোহনা সকাল সকাল যেতে হয় তাহলে ওখানে নাকি আবার বাজারও বসে অনেকরকম মাছের বাজার বসে সেটাও দেখা যাবে দেখো বাঙালিদের মাছ পছন্দ সমুদ্র পছন্দ তো ভালোই হবে কিন্তু ওখানে নিত্যনতুন মাছ দেখতে পাবো এবং কোন মাছটা পছন্দ সেটা খেতেও পাবো ও বাহ আর কী কী আর আশপাশে কী কী ব্যাবস্থা রয়েছে ঘোরার?

ঘোরার তো অনেক জায়গা আছে এবং তুমি তো মাছ টাছ দেখতেই পাচ্ছো আমারও ইচ্ছে বাড়ির জন্য মা বাবার জন্য একটু মাছ নিয়ে আসার সব থেকে ভালো জিনিস হচ্ছে ওখানকার ভোরের সময় তুমি যখন যাবে, দীঘার যে সমুদ্র সেখানে কিন্তু জল থাকে না আস্তে আস্তে যখন তোমার সূর্য যত তোমার আস্তে আস্তে বেরোবে তখন তোমার জলটা সামনের দিকে এগিয়ে আসবে এবং এগিয়ে আসার সময় যে গর্জন টা করবে না ওটা শুনতে খুব ভালো লাগে।

তুমি রাত্রি বেলা যখন যাবে তখন তোমাকে সমুদ্রে নামতে দেবে না ওখানে police থাকে ওরা করা পাহারা দেই যাতে ওই সময়ে সমুদ্রে না কিছু নামতে পারে, ঠিক ভোরের সময় খুব শুনতে ভালো লাগে ওদের ওখানকার যে গর্জন করতে করতে জলটা এগিয়ে আসছে তাহলে এখান থেকে কখন বেড়োলে সুবিধা হবে মানে আহ হাওড়া থেকে কখন উঠলে ভালো হবে? তুমি একটা কাজ করো তুমি ওখানে হাওড়া থেকে fast local ধরে পাচপুরাই চলে আসো পাচপুরাই সাতটা দশ পনেরো সময় local আছে ওখানে আমার family তোমার family নিয়ে বেরিয়ে পরবো ওখান থেকে দীঘা চলে যাবো

আর কোথায় যাওয়া যাই, দীঘার আশপাশে কোথাও কোনো ব্যাবস্থা রয়েছে? ওখানে তাজপুর আছে যেখান থেকে,

গাড়ি ভাড়া করে নেবো তোমার family আমার family ওখানে গাড়ি ভাড়া করে ওটা চলে যাবো ওখান থেকে তুমিই একটু উড়িষ্যার border দেখতে পেয়ে যাবে আমাদের অন্য রাজ্যের বাহ তাহলে তো আশপাশে নিশ্চয় আরো অনেক দেখার জায়গা রয়েছে ঝাও বন তো রয়েছে বললে, আর অন্যান্য picnic spot ও থাকবে নিশ্চয় ঘোরা যাবে সেখানে, ছোটো খাটো picnic ও করনে করে নেওয়া যাবে হ্যাঁ সেটা ঠিক কথা বলেছো এতক্ষণ তো আমরা শুধু ঘোরার জন্যই বলছি একটু তো খাওয়া দাওয়াও করতে হবে তো যাওয়ার সময় train এ কিছু খেয়ে নিলাম সকালের tiffin টা করে নিলাম তারপর ওখানে গিয়ে একটা picnic করতে করলে ভালো হয়

অনেক রকম মাছের দোকান রয়েছে সেইগুলোও খাওয়া যাবে আস্তে আস্তে আর অনেক রকম জ্যান্ত মাছ রয়েছে সেগুলো ভালোই লাগবে খেতে

তো পুরি যেতে গেলে কিরকম সময় লাগবে তাও হাওড়া থেকে? দেখো পুরি যেতে তো এখন তো অনেক express চলে এসছে তো পুরি তে বেশি সময় তো লাগবে না ওই ছ থেকে আট ঘন্টা হয়তো লাগবে ও তো কী কী train যাই জানা আছে? জগন্নাথ express আছে অনেক কিছু express আছে দেখতে হবে কোনটা fast যাই কোনটা দেখতে হবে যে কোন সময় আমাদের সুবিধা হবে ওই সময় তোমাকে দেখতে হবে book করতে হবে আগে থেকে তো পুরি যেহেতু যাচ্ছি হিসেব মতো রাতের train ধরলেই ভালো হবে আবার পুরি express রয়েছে হাওড়া থেকে যাবো না সিয়ালদাহ থেকে যাবো কোনটা হলে সুবিধা হয় তাহলে আগে দেখেই নিতে হবে আর ti ticket available আছে নাকি সেটাও জানতে হবে হ্যাঁ ঠিকই বলেছো তুমি যেহেতু আসবে আমি যেহেতু যাবো তালে চলো একটা কাজ করা যাক আমি এখান থেকে হাওড়া গেলাম তুমি হাওড়া গেলে এক বয়ে হাওড়া train ধরে চলে গেলাম হ্যাঁ তোমার ওখান থেকেও কাছাকাছি হবে হাওড়া আমার এখান থেকেও কাছাকাছি হবে দুজনে এক জায়গা থেকে গেলে সুবিধা হবে হ্যাঁ তো অনেক অনেক~অনেকদিন ধরে কিছু দেখা হচ্ছে না ঘুরা হচ্ছে না চলো পুরি যাওয়া যাক ওখানকার সমুদ্র সৈকতে আনন্দ নেবো, জগন্নাথ মন্দির দেখবো বাঙালিরা তো আগে পুরিতেই যেতো সমুদ্র মানে পুরি ছিলো আগে তো দীঘার দিকে অতটা সুন্দর ছিলো না এখন না হয় অনেকরকম সুন্দর করেছে দীঘার আশপাশে কিন্তু আগে তো সবাই দীঘাতেই যেতো হ্যাঁ তোমার আগে দীঘার old দীঘা new দীঘা ছিলো এখন তোমার পুরিটাও ভালো খুব খারাপ নয় দুটোই ভালো বাঙালির মতে তো এই দীঘা পুরি বলতেই সমুদ্র, দেখতে ইচ্ছে হয় আর যেহেতু দুটোই কাছাকাছি তা ভালোই হবে যেতে সুবিধা হবে আর পুরি তে তো জগন্নাথ মন্দির রয়েছে পুজোও দেওয়া যাবে আর পুরো দিনটা ওখানে কাটানো যাবো, আর কোথায় কোথায় রয়েছে পুরির আশপাশে আর কিছু রয়েছে, জগন্নাথ পুরির আশপাশে দেখার জায়গা? না ঠিক মতো ওটা জানিনা চলো একদিন যাওয়া যাক তারপরে ওখানে তো guide পেয়েই যাবো একদিনের ছুটি নিয়ে যদি পুরি যাওয়া যাই ওখানে guide থাকবে ওরাই তোমাকে দেখিয়ে দেবে কোথায় কী আছে কোথায় কী যেতে হবে গাড়ি book ওরাই করে দেবে

ওইটার জন্যে একদিন পুরো সময় লাগবে boating এর জন্যে dolphin যদি দেখা যাই তালে তো ভালোই লাগবে পুরো boat টা নিশ্চয় পুরো দুটো family book করে নিলে একটা boat সেটা সবাই মিলে,

হ্যাঁ আবার শুনেছি নাকী আবার উম আহ জাদুঘর ও রয়েছে ওখানে অনেকরকম সিংহ ও দেখা যাই জাদুঘর রয়েছে তা জাদু ঘরের অনেক রকম, পশু পায়া পাখিও রয়েছে সেখানে ও তাহলে তো খুবই ভালো আমরা তালে তো সবকিছুই দেখতে পেয়ে যাবো পাহাড়, জগন্নাথ মন্দির, নদী, সমুদ্র

এবং ওর মাসি বাড়ি আছে ওখানে মাসি বাড়ি যাওয়া হয় না যে জাদুঘর বললাম তার পাশে চিড়িয়াখানা রয়েছে এক সাথেই দুটো combined করা তো ওইখানে অনেক রকম পশু পাখি দেখা যাবে museum রয়েছে সব কিছুই একটার মধ্যে রয়েছে, সব কিছুই দেখা যাবে সাদা হাতি রয়েছে সাদা বাঘ রয়েছে তারপরে, চিড়িয়াখানা টা নাকী অনেকটা বড়ো area ওইটা ঘুরতে ওই জাদু ঘর চিড়িয়াখানা পুরোটা ঘুরতে অনেকটা সময় লাগে তাহলে কী বলছো তাহলে কী পুরো দিন চলে যাবে ওখানে চিড়িয়াখানা দেখতে যা বড়ো হ্যাঁ শুনেছি নাকী অনেকটা বড়ো যদি হিসেব মত আহ দুদিন পাওয়া যাই তাহলে একদিন মন্দিরের ওইখানে পুজো দেওয়া যাবে সমুদ্র ঘোরা যাবে আরেকদিন না হয় জাদুঘরের ওখানে, চিড়িয়াখানার ওখানে ঘোরা যাবে

হ্যাঁ এখন তো আর সেরকম সুবিধাও নেই আর আমাদের এখানে যেই চিড়িয়াখানা রয়েছে সেটা তো বেশি একটা বড়োও না আর ওইটা যেহেতু অনেকটা বড়ো রয়েছে তাতে অনাআসে অনেকক্ষণ ঘোরা যাবে, আর অনেকটা বড়ো জায়গা যেহেতু অনেকদূর অনেক কিছু দেখাও যাবে নিশ্চয় হ্যাঁ এখন যা আবহাওয়া যা পরিবেশ চলছে এখন তো অনেক পশু বিলুপ্ত হয়ে গেছে ওই চিড়িয়াখানা তেই বাইরে থেকে নিয়ে আসে ওইগুলো দেখতে হবে বাচ্চারা ওইগুলোই দেখবে, দেখতে দেখতে সময় কে কোথায় দিয়ে কেটে যাবে বোঝা যাবে না হম আর Youtube এর থেকে দেখে নেওয়া যাবে যে আর কী কী জায়গা রয়েছে আর কোথায় কী কী রয়েছে ওখানে আশপাশে নিশ্চয় শুনেছি অনেক কিছু রয়েছে, সব কিছুই দেখে আসবো ঘুরে আসবো

মন্দিরে যাই সমুদ্র যাই তো আরো অনেক কিছু থাকবে তো একদিন তাহলে plan করো হম তোমার পুরির থেকে, station থেকে কাছাকাছি রয়েছে hotel গুলো এই auto তে করেই যাওয়া যাই দেখলাম auto করেই বেশিক্ষণ লাগে না পনেরো কুড়ি minute লাগে ওখানেই মন্দিরের আশপাশেই hotel রয়েছে অনেক সুন্দর সুন্দর hotel রয়েছে অনেক খাওয়ারের ব্যবস্থাও রয়েছে, আর hotel গুলো খুব সুন্দর সুন্দর রয়েছে কম দামে অনেক hotel পাওয়া যাই হ্যাঁ সে তো নিশ্চয় এখন পুরি যা নাম হয়েছে ওখা~ওখানে অনেক hotel হয়েছে এবং সমস্ত hotel ই চাই যে ভালোমন্দ খাওয়ায় পরিবেশন করা যাই তো সবাই চাই যে ভালো কিছু খাওয়ার রান্না করা যাই, তো ওখানে তালে চলো একদিন তালে book করে নিই একসাথে

দেখো দেখো কোনটা গেলে এখন সুবিধা হয় কাছাকাছি দীঘা যাবে না পুরি যাবে কোন দিক গেলে ভালো হবে ওটা দেখো কথা বলি আলোচনা করি যদি ticket না পাওয়া যাই পুরির জন্যে তাহলে দীঘা যাবো, আর যদি ticket available থাকে তাহলে পুরি যাবো নাহলে একটা কাজ করো পাঁচদিনের ছুটি যখন যদি পাই তো পাঁচদিন ছুটি নিয়ে তিন দিন পুরি দু দিন দীঘা দুটাতেই তালে ঘুরে নাও হ্যাঁ সেটাও করা যাই যদি লম্বা ছুটি পাওয়া যাই তাহলে তো ভালোই তাহলে আরো অনেক কিছু জায়গা ঘোরা যাবে, আর যদি ছোটখাটো ছুটি পাওয়া যাই তাহলে ওই দুদিনের জন্যে দীঘা তেই যে গেলে ভালো হবে, আর দুদিন যেহেতু রয়েছে তাহলে পুরিতেও আবার try করা যাই, এখন যেটা সুবিধা হবে সেইরকম ভাবে যেতে হবে আরকি ঠিক আছে কোনো সমস্যা নেই একদিন তালে চলো কোন date এ যাবে সেটা ঠিক করে না হয় আগে থেকে ticket কাটা আহ কেটে নেওয়া যাবে তোমার family আমার family একসাথে ticket কেটে একই সাথে যাওয়া খুব ভালো হবে হ্যাঁ বাড়ির আবার যদি বয়স্ক লোকরাও থাকে তালে তারা মন্দিরেও যেতে পারবে পুরি মন্দির তো জাগ্রত সেখানে যেতে পারবে আর অনেক কিছু দেখারও রয়েছে মন্দিরে ঠিক আছে চলো তাহলে একটা একদিন তাহলে plan করা যাক সবই তো শুনলাম দেখলাম চলো ওখানে তালে গিয়ে দেখবো বাকি গুলো

আচ্ছা ঠিক আছে

Good evening আমি রিয়া আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? Good evening, good evening বলছি যে ওই ma'am এখন একটা কি রোগ এসেছে না, সে করোনা?

COVID nineteen ও ওটা নিয়ে জানার ছিলো আমার। হ্যাঁ, sir বলুন কি জানতে চান আপনি? বলছি এই যে আপনি বললেন COVID nineteen ঠিক আছে?

তো এর twenty হয়নি তাই তো? sir এটা তো একটা নাম সেই ক্ষেত্রে nineteen twenty টা কোনো matter করে না, এটা একটা নাম।